তার সামনে একটা ফ্রিজ দে আসে তার সামনে লাল কালারের চেয়ার একটা রাখা একটা লকড়ির চেয়ার রাখা আসে।

আর ওই সাইডে আরেকটা গাড়ি রাখা আছে নীচে দেখতে পাচ্ছি আমি বাক্স আঃ বক্স একটা রাখা আছে সবুজ কালারের।

উবুর হয়ে পুরুষ মানুষ বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে তাঁর সাইড -এ কিছু ছা ছাগলও দাঁড়ানো আ --

হাজির হই সাইডে একটা ঠেলাও রাখা আছে ঠেলার সামনে একজন পুরুষ মানুষ বসে আছে ওই সাইডে একটা ঘর আসে ঘরের সামনে একটা দোকানও আছে দোকানের হই সাইডে--

এইসব কিছু রাখা আছে তার একটা ঘড়িও রাখা আসে।

এখানে দেখা যাচ্ছে যে একটা বাস আসে যেইটার মইদ্যে চেয়ার আসে এবং চেয়ারে র ওপর বড় কালো কালারে র এবং দেখা যাচ্ছে যে নীচে একটা মেশিন ও আছে।

তার উপরে কিছু রেক দেওয়া আচে ।

তার সামনে কিছু ঘর আছে দেখতে পাইছি ওইদিকে একটা গাড়ি আছে।

এবং এটা মেডিকেলও তার জন্য একটা ব্যানারও লাগা আসে যে চাইল্ড ডেন্টাল কেয়ার ।

দেখা যাচ্ছে যে কিছু পুরুষ মানুষ হেঁটে যাচ্ছে আর কিছু পুরুষ মানুষ এবং মহিলা মানুষ চেয়ারে বসে আছে নীল কালারের চেয়ার।

ও সাইডে দেখা যাচ্ছে যে একজন পুরুষমানুষ এই টেম্পলটার মইদ্যে ধুকছে ।

ড্রয়ারের মইধ্যে কিছু স আ গাড়ির জিনিস এবং সোটদের খেলার জিনিস এবং কিছু রাখা আছে এবং নীসের যে একটা ও কালারের করা--

রাস্তার মইধ্যে ওই সাইডে দেখা যাচ্ছে যে ওয়ালে কিছু আঁকা ওয়ালের ওই সাইডে দেখা যাচ্ছে যে একটা ব়্যাকের মইধ্যে কিছু সামান রাখা আসে।

সব নীচে আমি দেখতে পাচ্ছি লাল কালারের আছে নীল কালারেরও দেখতে পাচ্ছি।

এর মিডিলে একটা লাইট বড় লাইট লাগানো দেখতে পাইরছি।

এদিকে বসার দুইটা জায়গা আসে।

আরও কতগুলো টাইলস আসে তার উপরে আসে যে কত লাইটিং দেওয়া আছে তার ওই সাইডে একটা গাড়ির ছবি আঁকা দেখতে পাচ্ছি।